ঘরের সাইড -এ আগেতে একটা প্লেগ্রাউন্ড আছে ।

এই ব্রিজ একটা পার্ক -এর বটে | যেটা পার্ক -এ অনেক রকমের ফুল গাছ লাগা আছে ।

পাহাড়ের চারতরফ গাছ এই গাছ আছে ।